কিছু মানুষ নৃত্য প্রদর্শন করছে।

কিছু বিল্ডিং দেখা যাচ্ছে যার সামনে কিছু গাছ দেখা যাচ্ছে।

কৃতী ইয়োগা লেখা আছে।

কমলা কালারের দেখতে এবং তার ঠিক পাশেই একটি--

অনেকগুলো গাড়ি দাঁড় করানো যার মধ্যে একটি গাড়ির রঙ--

ক্লিয়ারেন্স এবং সেই লেখাটি সাদা রঙ দিয়ে লেখা এবং--

এবং তার ঠিক সাইডেই দেখা যাচ্ছে একটি মানুষের মাথ--

অপর পাশে একটি সাদা রঙের মারুতি গাড়ি দেখা যাচ্ছে।

এ_টি_এম দেখা যাচ্ছে যার মধ্যে একটি--

চারটে গাছ দেখা যাচ্ছে যার মধ্যে একটি গাছ একটু সাদা রঙ।

ঠিক সামনেই দেখা যাচ্ছে কিছু খাবার রাখা।